ঘরেস বাইরে অনেকজন মহিলা পুরুষ দাঁড়িয়ে রয়েছেন।

এর মইদ্যে একটি লাইট লাগানো রয়েসে ।

দোকানের ভিতরে তারিয়ার মইধ্যে অনেকগুলা ওষুধের ডিব্বা রয়েসে কয়েকটি হারলিক্সের গেছে প্যাকেট দেখা যাচ্ছে।

কয়েকটি কালো কালারের কার্পেট বিছানো কয়েকটি নীল কালারের কার্পেট রয়েছে।

একটি খুঁটি রয়েসে অনেকগুলা লাল পোস্টার লাগানো রয়েসে।

দোকানের বাইরে একটি বাইক ও একটি সাইকেল দেখা যাচ্চে।

এহানে একজন লোক বসে রয়েসেন।

অনেকগুলা মরিচের ডাটা ফেলা রয়েসে।

একটি লোহার পাইপ লাগানো রয়েসে।

পাশে অনেকগুলা কাঠের তক্তার গুঁড়া রয়েসে।

একটি বড় গর দেখা যাচ্ছে পাশে তারের বেড়া দেওয়া রয়েসে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে এ-একটি বড়ো খেলার মাঠ রয়েসে ।

এই সবির মধ্যে দেখা যাচ্ছে একটি ছোট্ট দোকান রয়েসে।

এখানে একটি বারকোড লাগানু রয়েসে।

লিন নীল আসমান দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি সেলুনের দোকান রয়েসে।

এখানে তিনজন লোক বসে চুল কাটতেছেন।

দু'জন নাপিত তাদেরকে চুল কাটিয়ে দিচ্ছেন।

এই সবির মইধ্যে একটি বড় গর দেখা যাচ্ছে।

রাস্তার পাশে কচি কচি গাস রয়েসে।

তার পাশে একটি সুট্ট লোহার দরজা রয়েসে কয়েকটি সিঁড়ি দেওয়া রয়ে--

ওয়ালের মইদ্যে কয়েকটি সবি আঁকা রয়েসে।

রাস্তার চারিপাশে অনেক সুটো বড় গাসপালা দেখা যাচ্ছে।

এ টেবিলের উপরে একটি হ্যালমেট রয়েসে।

টেবিলের উপর একটি ব্যাগ দেখা যাচ্ছে।

ঘরের ভিতর একটি লাইট জ্বালানো রয়েসে।

রাস্তার পাশে অনেকগুলা বিদ্যুতের খুঁটি রয়েসে।

অনেকজন লোক সেখানে দেখা যাচ্ছে।

কয়েকটি ইস্কিন দিয়া সাজানো রয়েসে ।

এই সবির মইদ্যে দেখা যাচ্ছে একটি বড় পাহাড় রয়েসে।

পাহাড়ের মইদ্যে দিয়ে সোট্টো একটি রাস্তা রয়েসে।

সামনে বড় নীল আসমান দেখা যাচ্ছে।

নীচে আরো কয়েকটি চাবি রাখার লকেট লটকানো রয়েসে।

এই সোবির মইদ্যে একটি বড় গর দেখা যাচ্ছে।

কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে রয়েছেন।

পাশে অনেক কচি কচি গাস রয়েসে।

ঘরটির মইধ্যে একজন লোক দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে একটি রোগী রাখার ব্যাড রয়েসে।

পাশে কয়েকটি পর্দা দেওয়া রয়েসে।

ঘরটির দরজা গ্লাস দিয়ে লাগানো রয়েসে।

গরটির পাশে একটি সোট্ট গরের মইদ্যে একটি এলটো গাড়ি রয়েসে।

গেটের উপরের মধ্যে অনেকগুলা ফুল লাগানো রয়েসে।

আরো কয়েকটি লাইট জালানো রয়েছে।

টেবিলের উপরে একটি ল্যাপটপ রয়েছে।

তারিয়ার মধ্যে কয়েকটি আমুল তাজা কয়েকটি লেসু কয়েকটি মাজার প্যাকেট দেখা যাচ্ছে।

এর মইধ্যে একটি লাইট জ্বালানু রয়েসে।

আরেকটি গমের ডিবা রয়েসে তারিয়ার মইধ্যে অনেকগুলা ওষুধের ডিবা রয়েসে।

পাশে একটি রাস্তা রয়েছে রাস্তার মইধ্যে অনেকগুলা জল রয়েছে।

দুইটি দরজা রয়েসে সেগুলা খোলা রয়েসে।

রাস্তার পাশে একটি বড় গারডোয়াল দেওয়া রয়েছে।

কয়েকটি কাসের জানালা লাগানো রয়েসে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের মইধ্যে একটি টেবিল রয়েছে।

একটি বড় বাস্ক রাখা রয়েছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি মন্দিরের ভিতরে অনেকগুলা মূর্তি রাখা রয়েসে একজন লোক সেখানে পূজা করতিসেন।